bash এ basics of functions dear tutorial আপনাদের স্বাগত
in tutorial শিখব:
function এর গুরুত্ব
function ঘোষণা করা
function call করা
function এর কার্য প্রবাহ
এটি একটি উদাহরণের সাহায্যে করব
tutorial অনুসরণ করতে bash এ shell scripting সম্পর্কে জানতে have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
এই tutorial জন্য ubuntu linux 1204 os ব্যবহার করছি
এখন পর্যন্ত gnu bash সংস্করণ 4110 ব্যবহার করেছি
এরপর থেকে gnu bash সংস্করণ 42 ব্যবহার করব
অনুশীলনের জন্য gnu bash 4 bash তার উচ্চতর সংস্করণ ব্যবহার করা হয়
এখন function এবং তার ব্যবহার দেখি
function হল commands সংকলন বা অ্যালগরিদম
এর একটি নির্দিষ্ট কাজ করার উদ্দেশ্যে রয়েছে
এটি একটি জটিল program পৃথক কাজে বিভক্ত করতে ব্যবহৃত হয়
এটি সমগ্র script পাঠযোগ্যতা এবং ব্যবহার উন্নত করে
ফাংশন ঘোষণা করার দুটি সিনট্যাক্স রয়েছে
প্রথম syntax হল function space function _ name
কোঁকড়া বন্ধনীতে
এক্সিকিউট করার commands
দ্বিতীয় syntax হল:
function _ name open এবং close বৃত্তাকার বন্ধনী
কোঁকড়া বন্ধনীতে
এক্সিকিউট করার commands
function call করা
ফাংশন প্রোগ্রামের যে কোনো জায়গায় কল করা যেতে পারে
যেখানে আপনি call করতে চান সেখানে ফাংশনের name লিখুন
syntax হল function name নিজেই
এটি একটি সহজ উদাহরণের সাহায্যে বুঝি
ইতিমধ্যে function ডট sh file code লিখেছি
এটি আমাদের shebang line
function keyword function এর পর function name লিখে ঘোষিত হয়েছে
এখানে function name হল machine
কোঁকড়া বন্ধনীতে থাকা contents function definition বলে
আমি machine এর বিভিন্ন তথ্য প্রদর্শন করেছি
uname hyphen a machine তথ্য দেয়
w hyphen h system লগ ইন করা users দেয়
uptime কতক্ষণ ধরে machine চলছে তার সময় দেখায়
free memory status দেয়
df hyphen h ফাইল সিস্টেমের status দেয়
main program এখানে শুরু হয়
এটি beginning of main program রূপে প্রদর্শিত হয়
এখানে machine হল function call
তারপর end of main program দেখায়
এখন কার্য প্রবাহ বুঝি
bash interpreter function definition এ গেলে এটি function scans করে
শুধুমাত্র script function এর name প্রদর্শিত হলে the কল করা হয়
interpreter function name পড়লে এটি function definition executes করে
interpreter function name the command মত ব্যবহার করে
কল করার পূর্বে function সঙ্গায়িত করতে মনে রাখুন
এই code file এক্সিকিউট করতে terminal যান
লিখুন: chmod space plus x space function dot sh
enter টিপুন
লিখুন: dot slash function dot sh
enter টিপুন
output হিসাবে terminal দৃশ্যমান আমাদের machine বিবরণ রয়েছে
output ভিন্ন সিস্টেমের জন্য ভিন্ন হবে
আমরা tutorial শেষে চলে এসেছি
slides ফিরে আসি
সংক্ষেপে in tutorial শিখেছি
function এর গুরুত্ব
function ঘোষণা করা
function call করা function এর কার্য প্রবাহ
একটি উদাহরণের সাহায্যে করেছি
এখন দুটি ফাংশনের সাথে একটি program লিখুন
প্রথম ফাংশনের মানুষের পাঠযোগ্য form ব্যবহৃত diskspace প্রদর্শন করা উচিত যেমন: df hyphen h
দ্বিতীয় ফাংশনের মানুষের পাঠযোগ্য form ব্যবহৃত filesystem প্রদর্শন করা উচিত যেমন: du hyphen h
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
এই script fossee এবং spoken tutorial the তৈরী করেছে